তোর per day ছ'শো টাকা, বুঝলি ? hello.

per day ছ'শো টাকা, তা আমি তখন আমিতো তখন খুব interested হয়ে গেলাম। এবার আমি কী করেছি বলতো? ও~ ওখানে দেওয়া আছে যে আপনি আমাকে Whatsapp করুন। হুম। কাজ পেতে হলে আপনি আমাকে Whatsapp করুন। তখন, দাড়া এক second হ্যাঁ আমি একটু জল খেয়ে নি। hello. hello.

তা এইবার আমাকে বলছে যে আমি, আমি message করেছি Whatsapp এ যে আমি কাজের জন্য interested, তখন আমাকে বলছে কী, ঠিকাছে আপনার বাড়ির location আপনার aadhar card আপনার PAN card সব পাঠান। হ্যাঁ তখন ভাবলাম হ্যাঁ এইগুলোতো পাঠাতেই হয় কারণ বাড়িতে মাল আসবে। তা বললো যে ঠিক আছে এবার তারপর আমি ভাবলাম যে হ্যাঁ এটাতো ঠিকই কথা, তারপর তারপর দেখি আমাকে কী বলছে বলতো? re~ registration এর জন্য টাকা লাগবে। হ্যাঁ আমাকে বলছে এ~ এই এ~ এই ওরা Whatsapp এর একটা ওই দিয়েছে তোর হচ্ছে যেমন phone pay তে আমরা payment করি না। phone pay তে payment করতে হবে ওদের একটা number দিয়েছে account number বুজতে পেরেছি। আমি জানি আমি

হ্যাঁ, ছ'শো টাকা তারপরের দিনই নাকি মাল চলে আসবে, guarantee কী যে চলে আসবে? আমিও বলেছি guarantee কী আছে যে আপনি যে মালটা চলেই আসবে? বলছে আমাদের এরম ভাবেই কাজ চলে, আমাদের এরম ভাবেই সব ব্যাবস্থা । আমি বলেছি না আমি করবো না।

টাকা উম হ্যাঁ টাকা পরে নিয়ে নিক, যখন ওরাম আবার এটা বলছেতো যে দশ হাজার টাকা আগে ad~ advance দেবে? না না আমাকে বলেছে ছ'শো টাকাই আবার আমাকে কী বলছে জানিস

pen packing এর কত টাকা মাইনে কত বলেছে? regular তিনশো টাকা করে। আচ্ছা, আমাকে একটা বলেছিলো যে পা~ প্রথমে আপনাকে দশ হাজার টাকা advance দেওয়া হবে, আর বাকি দশ হাজার আপনি কাজ করার পরে পাবেন। তালে সেখান থেকে পাঁচশো টাকা তুমি কেটে নাও না, আমারতো কোনো মানা নেই। সেটা ওরা করবেনা ওদেরকে আগেই পাঠাতে হবে আমি পাঠাইনি। আর Whatsapp এ broadcast করা যায় মানে যেমন group আছে না,

group এ তো যেমন জিনিস দিয়ে delete ও করা যায় broadcast এ তা না, broadcast এ একবার জিনিস পাঠিয়ে দিলে আর জিনিস delete করা যায় না, ওটা সবার কাছে নিজে থেকে send হয়ে যায়। broadcast মানে ধর দশজন, কুড়িজন, তিরিশজন যতজনকে উম নিয়ে করবে একটা broadcast। তুমি যা video পাঠাবে সবার কাছেই নিজে থেকেই share হয়ে যাবে, নিজে থেকেই সবকিছু হয়ে যাবে, কিন্তু ওটা delete করা delete করা যাবে না। অনেকগুলা ভালো দিক ও আছে Whatsapp এর, অনেকগুলা ভালো জিনিস আছে।

এইতো group খোলা যায়, সব কিছু কাজ করা যায় ইম এ personal থেকে শুরু করে business জাতীয়, মানুষ Whatsapp এ business ও করে, cake এর business থেকে শুরু করে আরো বিভিন্ন ধরণের business, business Whatsapp ও আছে।

কিন্তু ওটা delete করা যাবে না এইটাই হচ্ছে একটা বাজে দিক। আর delete করা যাবে না, ওটা থেকেই যাবে।

হ্যাঁ ঠিকই কথা। Whatsapp এর তো আর বেশিকিছু নেই, এইগুলাই। যখন ওই চলছিল corona তখন তো Whatsapp কত রকমের prank শুরু করে দিয়েছে।

সময় তো Whatsapp এর কাজ বেশি ছিল অন্যগুলা থেকে, Whatsapp, Google meet। আবার prank ও করেছে Whatsapp, বলতোনা আজকে ঝড় এই আসছে ওই আসছে, ওরা যেন সব জানে।

না Whatsapp টা ভালো, আবার কিছু কিছু disappointed আছে অনেক কিছু। সেগুলো সবকিছুরই আছে, সেটা Facebook বল, Instagram ব্‌ Telegram বল সবকিছুরই থাকে কিছু না কিছু বাজে। বাজ ভালো খারাপ মিশিয়েই সবকিছু থাকে কা~ একটা কখনো থাকবে না। তবে social media তে Whatsapp খুব popular হয়ে গেছে এখন।

এখন Whatsapp এর জায়গাটা খুব ভালো। হুম।

তোর mobile টাই কী কী apps রয়েছে? আমার mobile এ? Instagram, Facebook Lite, উম Whatsapp, messenger Youtube। তাপরে Vestige এর একটা app আছে, Spotify আছে গান শোনার জন্য, আর Vestige করিস?

hello.

হ্যাঁ Vestige ওটাতো app আমার দেখার জন্য জিনিসপত্র। আর Whatsapp এ এই এই যে

উম ও Whatsapp এ মাঝে মাঝে দেয়না যে এই এটা share করুন আপনাকে এতো net দেওয়া হবে, এতো share করুন হ্যাঁ ,মাঝে মাঝে Whatsapp থেকে status দেয়।

আসলে original নয়। ওটায় আমি শুধু দেখে রেখে দি কেন reaction দিই না, কোনোকিছু করিও না যা লেখা থাকে লেখা থাকে পড়ি ওই যা। আবার অনেকেতো আগে এরম এরম দিত একটা ছবি পাঠাতো বলতো এটা share করুন তালে আপনার আধা ঘন্টার মধ্যে ভালো আসবে, একশো জনকে share করে দিন তাহলে আপনার ভালো আসবে। তুই ও তো একবার পাঠিয়েছিলি যে নিজের মা কে যদি ভালোবাসো তাহলে এটা share করে দিও।

ইস আম~ আমাকে আমি জানতাম না যে Whatsapp এ ব্রডকাস্ট বলে একটা জিনিস আছে। যে যে কাজ করছি না

ঐখানেরই একজন আমাকে বললো যে broadcast খোলেন, আমি বলছি broadcast টা আবার কী? বলছে ওই broadcast টা হলো এই group এর মতনই লোককে যতজনকে পারো বো join করাতে হয়। উম join করাতে হয় সব তাব~ তারপরে তোর যতজনকে পপ~ আছে তোমার লোক ততোজনকে join করাবে, জিনিসপত্র যা পাঠাবে ওদের কাছে নিজে থেকেই send হয়ে যাবে। business এর ক্ষেত্রে ওটা বেশি প্রচলিত gu~ group এর থেকে বেশি ওটা ভালো।

ভালো ভালো।

কিছু fake বেরিয়ে গেছে real বেরিয়ে গেছে বোঝা সম্ভব হয় না, কোনটা fake আর কোনটা original। তবে তবুও মানুষ তো বিশ্বাস করেই , না? আর না হলে বিশ্বাসটাই হারিয়ে যাবে মানুষের মন থেকে। আবার Whatsapp এ একটা option আছে shared messages, সেখানে যে সেটা যদি তুই star message করে রাখিস তাহলে সেটা আবার easily খুজে বার করা যায়। আবার বিভিন্ন device এর সাথে Whatsapp কে link করানো যায়। আহ।

আবার Whatsapp এ একটা জিনিস আছে end to end en~ a~ encrypted, ওটার মানে হচ্ছে তুই আর আমি ধর message করছিতো ওই message টা আমাদের মধ্যেই থাকবে আর কেউ দেখতে পারবে না, যদি সে phone অ্যা আমাদের phone এ Whatsapp না খুলে দেখে। end to end encryp~ encrypted মানে private, private করা আছে settings। ও ভালোই এটা এটা আমি জানিনা এটা, এটা একটু details টা বলতো কীভাবে করতে হয় ? ওটা করাই থাকে দেখবি message যখন তুই কাওকে নতুন message করবি না ওপরেই লেখা থাকবে একটা lock এর চিহ্ন দিয়ে end to end encrypted। ও। এইতো, এইতো লেখা থাকে messages and calls are end to end encrypted, no one outside of this chat not even, not even Whatsapp can read or listen to them, tap to learn more,

okay ভালো। তারপর এইযে নতুন একটা option এসছে call link করা যায়। এই যে কালকে তুই আমাকে পাঠাচ্ছিলি call link এর ব্যাপারটা মনে কর।

video call এর সাথে link করা। ঠিক আছে আবার পরে কথা হবে, Whatsapp নিয়া অনেক কথা হলো। হুম। ঠিক আছে উম আবার পরে phone করিস, ভুলে যাস না, রাখছি হ্যাঁ?

পারমিতাকে নিয়ে মনটা একটু খারাপ হচ্ছে ছাব্বিশ তারিখে

যে ওর বাবা নেই মা নেই বোনরা আছে ওখানে আছে বাইরে আছে একটা স্ত্রী হিসেবে তো আমার মনে হয়ে যে ওরই হয়তো অনেক কষ্ট

কিন্তু মনের জোরের থেকে আমার মনে হয়ে নিজের যে কর্তব্য বা দায়িত্বটা অনেক বড়ো হয় কারণ আমরা এখন যে বয়সে এসে দাঁড়িয়েছি

সে বয়সে নিজের জন্য ভাবা বা নিজের জন্য করা এটা মনে হয় এখন আর আমাদের নিজেদের ওপরে নেই বাবা মাকেও তো দেখতাম ছোটো বেলায় বাবা মা বোলতো বড়ো হও তালে বুঝবে

তখন হয়তো ভাবতাম যে কি বড়ো হবো কি বুঝবো কিন্তু এখন বুঝি যে একটা সত্যি কারের যদি সংসার কে চালানো ঠিক ঠাক করে চালানো মানে চালাতে হবে তাহলে

অনেক কিছু নিজেকে

ছাড়তে হবে বা নিজেকে অনেক কিছু দিয়ে দি মানে দিয়ে দিতে হয় সংসারের প্রতি অনেক কিছু দিয়ে দিতে হয় যেটা হয়তো মনের থেকে ইচ্ছা আছে এটা আমি করবো কিন্তু করতে পারা যায় না

কারণ যাতে সংসারটা সুখে থাকে তো সেই হিসেবে বলছি যে ও যেটা বলেছে সেটা হয়তো আমরা বন্ধু হিসাবে আমারা হয়তো মানছি সেই যখন ওর time টা ছিল

তখন আমরা বন্ধুরা কেউ ওর পাশে ছিলাম না শুধু phone -এ কানে এসছে কথাটা

সেইটুকুনি শুনেছি বা সেইটুকুনি নিয়েই আমরা মন খারাপ করেছি এই ছাব্বিশ তারিখ আমি চাই না যে আমরা বন্ধুবান্ধব হয়েও পাশে না থাকি ওয ও যেভাব চাইবে ও যেটা ও নিজে বুঝবে যে এটা করলে আমি ভালো থাকবো সেটাই ও করুক আমাদের পুরোপুরি সমথর্ন ওর কাছেই আছে কিন্তু আমরা চাই যে এ দিনটা

ও আমাদের সঙ্গে থাকুক বা আমরা ওদের ওর সঙ্গে থাকি

তাতে হয়তো মনে হবে যে ও অনেকটা সান্ত্বনা পাবে আমরা চাইবো না ও মাথাটা যেভাবে খারাপ হয়ে গেছে

স্বাভাবিক কথা ওর জায়গায় আমরা থাকলে আমাদের ও মাথা খারাপ হতো কারণ ওরকম দৃশ্য দেখা মনে হয়ে খুব একটা কাম্য নয় আজকে আমাদের নিজেদেরই যদি কারোর হতো আমরা তখন বুঝতে পারতাম যে এটা

নিজের মানুষকে যে মানুষটা দু মিনিট আগে আমার সাথে হাঁটছিলো সে দু মিনিট আগে আমার সাথে সব কথা

কথা বললো হয়তো ও বুঝে গেছিলো যে ওর শেষ সময় না হলে ও তিরিশ টাকাটা কেনই বা দেবে হাতে কিন্তু নিজের মানুষকে চোখের সামনে এভাবে চলে যেতে দেখাটা

খুবই মানে আমি চাইব না আমার শক্রও কনোদিন এরম দিন দেখুক আর ও তো আমার অনেক কাছের মিত্র আমার আ অনেক ভালো বান্ধবী

একটা বাবা মারা যাবার পরে তার ছেলে একটা তার কাজ করে তার মানে কি বলবো যে তার ভু মানে এ

জ্বালানোর পরে ভূস্মিগুলোকে জ জলে দিয়ে ফেরার সময়ে এরকম কোন ঘটনা এটাতো আমাদের কাছে মানে শুনিইনি আর সেটা আমাদের বন্ধুদের মধ্যে হবে এটা তো আমারা ভাবতেই পারিনি

যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন চাইনা যে ও কনোভাবে একা নিজেকে ভাবুক যে আমি একা আছি ওর একার লড়াই ওকে আমরা কালকে সবাই বোললাম আমরা সবাই তোর পাশে আছি কোন চিন্তা করিস না আমরাদের দায়িত্ব কারণ আজকে আমি যদি কোনো একটা খারাপ সময়ে পরি তখন তো আমাদ এরাই থাকবে একা তো কোনো লড়াই জেতা যায় না সবাইকে নিয়ে লড়াই জিততে হয়ে কালকে এটাই ওকে বোঝাচ্ছিলাম আমরা সবাই যে দায়িত্বটা অনেক বড়ো ব্যাপার তার আত্মার শান্তির জন্য তার শেষ কাজ করতেই হবে কিছু করার নেই

আর এই একটা বছর যেতে গেল সে একটা বছরে আমরা হিন্দু ধর্মে বলি যে এটা আমাদের এক বছর কাল অসৌচ যায় কিন্ত এই কাল অসৌচটাতো তুলতে হবে আর ওর তো এমন কিছু বয়স না যে ও

আঠাস ঊনত্রিশ তো ওকে তো আর একবার আমাদেরকে

ও law নিয়ে পড়ছিলো সেখান থেকে ও নিজেকে বাদ দিয়ে দিল তা আমরা চাইছি যে ও আবার law নিয়ে পরুক তো life -এ এগোক ওর বাড়িতে ও দুটো ছোট্ট ছোট্ট দুখানা আছে

তুই আলাদা ঘর ভাড়া নে ওর মা বাবার সঙ্গে ওর একটু ঝামেলা

হাই লাইভা কী অবস্থা তোমার ? আহ এইতো প্রেমা ভালো , তোমার কী খবর ? এইতো আলহামদুলিল্লাহ ভালো, তা তোমার দিনকাল কেমন যাচ্ছে ?

অসম্ভব সুন্দর যাচ্ছে কারণ আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আমি খুবই খুশি loughing। পরীক্ষা শেষ হলেও একটু

চিন্তা টাও খুব বেশি হচ্ছে না কারণ আমার পরীক্ষাও বেশ ভালো হয়েছে। আমি আমার পরীক্ষা নিয়ে সন্তুষ্ট। এবং এখন একেবারে নিজের

আহ বাহ্ তাহলে তো ভালোই আমারও

হাঁ তোমার মতোই অবস্থা আহ যে আমারও তো পরীক্ষা শেষ তুমি তো জানোই, তো পরীক্ষা মোটামোটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো সে কারনে পরীক্ষার tension থাকলেও খুব একটা নেই তো, এখন তো অনেক ভালোই সময় কাটছে । তো তো সারাদিন বসে থাকা, TV দেখা cinema দেখা, তারপর হচ্ছে গান শোনা, তারপর বিশেষ করে জানো কী ? আমার cartoon টা খুব বেশি ভালো লাগে । cartoon টা আ~ আসলে আমি সিনেমার নাটক ওই ঐগুলা থেকে বেশি cartoon দেখি তো ছোটো মানুষ এর মতো মনে হইলেও আমার ছোটো বাচ্চাদের cartoon দেখতে আরো বেশি ভালো লাগে। তো সেই কারণে আমি cartoon টাই দেখি আমার বিনোদন এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে cartoon.

উম আমারও পছন্দ আহ আমার cartoon দেখতে ভালো লাগে আমি হচ্ছে anime দেখতে পছন্দ করি আরকি উম আর cartoon এর বাইরে হচ্ছে আমার গান শুনতে ভালো লাগে । তুমি তো জানোই যে আমি গান শুনতে খুব পছন্দ করি।

আমার বাংলা গান বে~ বেশি মানে বেশির ভাগ সময় শোনা হয় । এবং এর বাহিরে হচ্ছে শুধু মাত্র বাংলা গান ই না আমার পছন্দের পছন্দের ধরণের যে কোনো ভাষার গান বা যেকোনো যেকোনো গায়কের গান আমি শুনতে খুব ভালোবাসি । বাহ তাহলে তো ভালোই তবে আ~ আসলে কী আমি খুব একটা গান শুনি না তো আমি ঐ যে বললাম যে তোমাকে ca~ cartoon আর cinema টা দেখি। আহ আচ্ছা তুমি কী আহ oggy cartoon বা মোটু পাতলু cartoon এগুলা দেখেছো? আহ হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় আমি oggy খুব আহ কী বলবো oggy র খুব বড় ভক্ত ছিলাম।

oggy খুব ভালো লাগত আমার এ~ এখনও লাগে oggy আমি সময় পেলেই oggy দেখি। আর হচ্ছে হ্যাঁ অন্যান্য cartoon যেগুলো ছিল যেমন আহ ninja hattori.

Cartoon Network এর যে না cartoon গুলো ছিল ওগুলো আমার কাছে খুব ভালো হ্যাঁ হ্যাঁ আমারো অনেক ভালো লাগে তো তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে আমার যে oggy যে cartoon টা বললাম ঐটা আর হচ্ছে এখন নতুন নতুন কিছু cartoon বেরিয়েছে তুমি হয়ত জানো না বা জানো কিনা জানি না। তো ঐগুলো ভালো লাগে। আচ্ছা তোমার কোন cinema টা সবচেয়ে বেশি ভালো লাগে? উম recently করা বা আগের cinema কোনটা বেশি ভালো লাগে?

আমি আসলে খুব একটা cinema দেখি না তুমি তো জানোই এই যে তুমি যেমন cinema দেখতে পছন্দ কর